এটি একটি রেস্টুরেন্ট এর ভেতরের ছবি রেস্টুরেন্ট এর মধ্যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল রয়েছে চেয়ার রয়েছে প্লাস লাইটিং টা খুব সুন্দর।

এই ছবিটি হল একটি রেস্টুরেন্ট এর এই রেস্টুরেন্ট এর নাম হলো আড্ডা টুয়েন্টিফোর যেখানে অনেক রকমের খাবার পাওয়া যায়।

এটা একটা বেস্টমেন্ড এর ছবি যেখানে অনেকগুলো কার পার্ক রো করা আছে সামনের দিকে তিনটে তার আশেপাশে অনেকগুলো।

এটি একটি সবজির দোকান যেখানে নানান ধরনের সবজি পাওয়া যায় এবং তার পাশাপাশি কলা আপেল আনারস পাওয়া যায়।

এটি একটি ছেলে পুতুলের পুতুল এবং এটাকে টিশার্ট পরানো রয়েছে লাল কালার -এর তার পাশে একটি লাল কালার -এর রং ঝুলছে এবং পেছনদিকে--